এখানে অনেকগুলো আ লেবার কাজ করছে এবং আ একটি আ ও আ যা ওজন ওয়েট মেশিন আছে এবং কিছু একটা ওয়েট করা হচ্ছে।

এবং কারো হাতে ড্রয়িং পেপার দেখা যাচ্ছে এবং ড্রয়িং পেপার রাখা রয়েছে কারো হাতে একটি বাচ্চার হাতে আ স্কিপিং আ দড়ি রয়েছে এবং খুব ভালো লাগ--

শিব ঠাকুর সব ঠাকুর দেখা যাচ্ছে এবং অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং প্যান্ডেল লাইট খুব সুন্দর লাগছে এবং আ পাশে খুব একটা ইয়েলো কালার -এর আ লাইট জ্বলছে এবং দর্শনার্থীদের দেখা যাচ্ছে।

এই ছ-টি ছেলে দেখা যাচ্ছে এবং তিনটের টেবিল দেখা যাচ্ছে এবং একে অপরের এক একটি কালার এর ড্রেস পড়ে রয়েছে এবং পেছনদিকে দেখা যাচ্ছে এবং গাছ দেখা যাচ্ছে।

সব ছোট ছোট বাচ্চাদেরকে অনেক র-রকমের রংয়ের কাজ শিখান হচ্ছে এবং-এ দুজন মহিলা দাঁড়িয়ে আছে তার সামনে একটি সাদা শাট ছেলে দাঁড়িয়ে আছে এবং সেই-ই-ই পাশ দিয়ে ঠিক অনেক ছোট ছোট গাছ সুন্দর দেখা যাচ্ছে এবং বিল্ডইন্ড ভালো লাগছে।

দু জায়গায় লেখা রয়েছে-এ পতঞ্জলি নামকিন দাবা । আ এখানে অনেকগুলি মহিলা দাঁড়িয়ে আছে এবং অনেকগুলো-ও স্কুলের ড্রেস পরে বাচ্চা দাঁড়িয়ে আছে এবং দুরা দু দুটো কালারের দুটো দড়ি দেখা যাচ্ছে এবং খুব ভালো লাগছে এবং উপরে বেলুন সাজানো রয়েছে ।

একটি বিল্ডিং এ কাজ চলছে এবং কাঠ দেখা যাচ্ছে বাঁশ দেখা যাচ্ছে রড দেখা যাচ্ছে আ কেউ দাঁড়িয়ে আছে।

সেখানে একটি খুব সুন্দর বাড়ি দেখা যাচ্ছে-এ এবং সেই বাড়ির সামনে অনেকে দাঁড়িয়ে আছে--

হু পাশে একটি গাছ আছে। গাছটি রং করা আছে ওপরে আ নীল আকাশ দেখা যাচ্ছে ও পিছনে অনেক গাড়ি দেখা আছে এবং আ-আ ইলেকট্রিকের তারও দেখা যাচ্ছে এবং খুব ভালো লাগছে।